একটা হল ঘরের মতন লাগছে অ্যা একটা ওয়াল -এর মধ্যে অনেক পেইন্টিং লাগানো আছে কিছু বাচ্চা দেখা যাচ্ছে কিছু মহিলা দেখা যাচ্ছে।

কিছু মানুষ দেখা যাচ্ছে পুরো উম রুম -এর মধ্যে।

আম পুরো সিলিং -টার মধ্যে টিউবলাইট দিয়ে লাগানো আছে আর নীচে লাল রঙের কার্পেট পরা আছে।

দুটো বাচ্চা দেখা যাচ্ছে হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে কিছু মানুষ দেখা যাচ্ছে একজন আন--

একটা ফাঁকা জাগা দেখা যাচ্ছে কিছু বাঁশ দিয়ে উম জাগাটাকে--

আছে ল্যাব -এ দুটো টেবিল তিনটে টেবিল দেখা যাচ্ছে টেবিল -এর মধ্যে ল্যাবরেটরি -এর কিছু জিনিস রাখা আছে।

দুটো মূর্তি দেখা যাচ্ছে একটা গরুর মূর্তি আঃ দেখা যাচ্ছে।

একটা গাছ দেখা যাচ্ছে আর উম ঠাকুর মন্দিরের ওঠার জন্য একটা সিঁড়ি লাগা অ্যা দেওয়া আছে সিঁড়িটার মধ্যে আবার--

ক্লিপ দিয়ে বান্ধা হয়েছে সাইড -এ একটা শোকেস - মতন রাখা আছে শোকেস -এর মধ্যে জিনিস রাখা আছে।

উম পোস্ট লাইট জ্বলানো আছে দূরে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে আর রাতের বেলা পুরো অন্ধকার হয়ে আছে।

একটা নদী দেখা যাচ্ছে নদীতে অনেক পাথর রাখা আছে কিছু মানুষ পাথরে বসে--

আর অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে দূরে কিছু গাছে পাতা আছে একটা গাছ দেখা যাচ্ছে যেটাতে পাতা নেই পুরো শুকিয়ে গেছে গাছটা।

ডং শেপ -এর এনট্রেন্স -টা আছে আবার দূরে আবার আকাশও দেখা যাচ্ছে।

একটা লাইট পোস্ট -এর মতন লাগছে একটা পাইপ দেখা যাচ্ছে রেলিং দেওয়া পুরোটা।

জানলা দরজা দেখা যাচ্ছে যেটার জানলা দরজা কাঠের বানানো যেটা সবুজ রং করা আছে।

মানুষ ঘরের বাইরে দাঁড়িয়ে আছে হাটের বাইরে কিছু মানুষ এমনি দাঁড়ানো কিছু গাছ বড় বড় কিছু গাছ দেখা যায়।

দূরে দূরে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে একটা পাহাড় হালকা পাহাড়ের উ-উ আকারের একটা জিনিস দেখা যা --

টায়ার অ্যা ঝোলানো আছে কিছু টায়ার -এর টিউব ঝোলানো আছে কিছু টায়ার -এর--

বাইরে একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে একটা সাইকেল উম বাইরে আছে।

আর উম উম ঘরটার মধ্যে কিছু একটা সাইনবোর্ড লাগানো--

টেবিল চেয়ার -এ বসে আছে টেবিল -এর মধ্যে কিছু নিয়ে খাচ্ছে।

একটা নদী দেখা যাচ্ছে একটা বারান্দা দেখা যাচ্ছে বড় বড় পিলার দেখা যাচ্ছে।

কিছু পোস্ট বসানো হচ্ছে দূরে কিছু নীল রংয়ের--

ঘরের মতন চালটা দেখা যাচ্ছে দূরে দূরে কি--